এখানে একটি ঘর দেখা যাচ্ছে।

জলাশয়টির পাশে অনেক গাছগাছালি দেখা যাচ্ছে এখানে জলাশয়টিতে হ্যা লঞ্চ দেখা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখা যাচ্চে দোকানটির ভিতরে অ্যাঁ টেবিলে অনেকগুলি বই রাখা আচে দেখা যাচ্চে।

টেবিলের উপরে একটি প্লেট দেখা যাচ্ছে দুটি গ্লাস দেখা যাচ্ছে প্লেটটি সাদা রঙ্গের।

এখানে বাইক দেখা যাচ্ছে এখানে খোলা আকাশ দেখা যাচ্ছে।

টেবিলটির উপরে একটি স্টিলের তালা দেখা যাচ্চে।

একানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে বিল্ডিংটিতে বাস দিয়ে ঘর বাঁধা আছে দেখা যাচ্ছে।

ঘরটিতে অনেক টাইলস লাগানো আছে দেখা যাচ্ছে।

এখানে একটি ব্রিজ দেখা যাচ্ছে।